আর যারা কাজ করে তাদেরও কাগজের রং হল আকাশী লাল নীল সবুজ হলুদ বুলু কালো সাদা নীল সবুজ।

রাস্তাটা খুব সুন্দ-অ-র ছোট ছোট ঘাস ছোট ছোট ঘাস।

একটা নার্সারি বাগান। এখানে অনেককিছু ফুল আছে। গাঁদা ফুল জবা ফু্‌ল গোলাপ ফুল ডালিয়া ফুল টগর ফু্‌ল জবা ফুল অনেককিছু ফুল আছে। ফুলগুলোর রং হল লাল নীল সবুজ।

পাশে অনেক গাছ আছে। গাছের রং হল সবুজ ।

ঠাকুরের খুব সুন্দর একটা সিঙ্ঘাসন। সিঙ্ঘহাসনের রং হল সাদা। নীচের কালার টা হল হলুদ। খুব সুন্দর সিঙ্ঘহাসন টা।

জামার রঙটা হল কালো। প্যান্ট -এর রঙটা হল বুলু । গা অনেক বড় বড় গাছ আছে। গাছের পাতার রং হল সবুজ। অনেক তিনটে নৌকো আছে।